জাভাতে numerical datatypes এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
জাভাতে বিভিন্ন ন্যূমেরিকাল ডেটা types সম্পর্কে এবং
ন্যূমেরিকাল ডেটা সংগ্রহ করতে কিভাবে তাদের ব্যবহার করা হয়
এই tutorial জন্য আমরা
tutorial অনুসরণ করতে eclipse a সহজ java program লেখা এবং রান করা সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক tutorial জন্য আমাদের website পরিদর্শন করুন
integers সংগ্রহ করতে ব্যবহৃত ডেটা টাইপকে int বলা হয়
দশমিক সংখ্যা সংগ্রহ করতে ব্যবহৃত ডেটা টাইপকে float বলা হয়
প্রথমে integers সংজ্ঞায়িত এবং ব্যবহৃত করি
এখানে বাকি code জন্য eclipse ide এবং প্রয়োজনীয় কাঠামো রয়েছে
আমরা numericaldata নামক class তৈরি করেছি এবং এতে main method যুক্ত করেছি
এখন একটি সংখ্যা সংগ্রহ করা দেখি
int distance equal to 28
এই statement integer মান distance এ সংগ্রহ করে
distance the integer ভ্যারিয়েবল বলা হয়
এখন আমরা distance we সংগ্রহিত মান print করতে ভ্যারিয়েবলটি ব্যবহার করব
system dot out dot println বন্ধনীতে distance
এই statement distance ভ্যারিয়েবলের মান prints করে
file সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে distance we 28 সংগ্রহিত হয়েছে এবং এটি printed করা হয়েছে
এখন ভ্যারিয়েবলে সংগ্রহিত মান পরিবর্তন করি
28 কে 24 এ বদলান
সংরক্ষণ করে run run
আমরা দেখি যে output সেইমত বদলে গেছে
int নেতিবাচক মানও সংগ্রহ করতে পারে
24 কে minus 25 এ বদলান
সংরক্ষণ করে run run
যেমনকি আমরা দেখতে পারি int type ভ্যারিয়েবলে নেতিবাচক মানও সংগ্রহ করা যেতে পারে
int ডেটা type আমাদের অধিকাংশ programming চাহিদার জন্য যথেষ্ট
কিন্তু এটি শুধুমাত্র একটি সীমা পর্যন্ত মান সংগ্রহ করতে পারে
একটি বড় মান সংগ্রহ করার চেষ্টা করি এবং দেখি কি ঘটে
যেমনকি আমরা দেখতে পারি সংখ্যার নীচে একটি লাল line রয়েছে যা error সূচিত করে
error ম্যাসেজ বলছে the number is out of range for a variable of the type int
int 32 bits memory নেয় এবং শুধুমাত্র2 ঘাত 31 থেকে 2 ঘাত 31 পর্যন্ত মান সংগ্রহ করে
বৃহৎ সংখ্যা সংগ্রহ করতে java দীর্ঘ ডেটা type প্রদান করে
এটি একটি বড় মান সংগ্রহ করতে ব্যবহার করা যাক
int কে long এ বদলান এবং
সংখ্যার শেষে একটি বড় l যোগ করুন
ctrl s দ্বারা এটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখানে কোনো error নেই
ctrl f11 টিপে the রান করি মান printed করা হয়েছে
আমরা দেখতে পারি যে বড় সংখ্যা দীর্ঘ ভ্যারিয়েবলে সংগ্রহ করা যেতে পারে
এখন int ভ্যারিয়েবলে একটি দশমিক সংখ্যা সংগ্রহ করি
long কে int এ এবং সংখ্যা 235 এ বদলান
যেমনকি আমরা দেখতে পারি এখানে একটি error রয়েছে এর কারণ হল int শুধুমাত্র integers সংগ্রহ করে
দশমিক সংখ্যা সংগ্রহ করতে আমাদের float ব্যবহার করতে have
ডেটা টাইপকে float এ বদলান
এবং মানের শেষে একটি f যোগ করুন
এটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখন এখানে কোনো error নেই
control f11 দ্বারা এটি run run
যেমনকি আমরা দেখতে পারি দশমিক মান সংগ্রহিত হয়েছে এবং মান printed করা হয়েছে
এখন distance ভ্যারিয়েবলের মান পরিবর্তন করা যাক
এখানে দেখানো দশমিক বিন্দুর পর অনেক সংখ্যা যুক্ত করুন
সংরক্ষণ করে run run
আমরা দেখি যে output সংগ্রহিত output তুলনায় একটু ভিন্ন
এটি ঘটে কারণ floating পয়েন্ট সংখ্যা নির্ভুলতার একটা সীমা রয়েছে
এটি সঠিকভাবে সংগ্রহিত না হলে এটি নিকটস্থ সম্ভব সংখ্যায় সুসম্পন্ন করা হয়
এখন ভ্যারিয়েবলের জন্য নামকরণের নিয়ম দেখুন
নামের আগে 2 যোগ করুন
আমরা দেখি যে এখানে একটি syntax error রয়েছে
এর কারণ হল একটি ভ্যারিয়েবল name শুধুমাত্র একটি বর্ণমালা বা underscore দ্বারা শুরু হওয়া উচিত
কিন্তু সাধারণত underscore ভ্যারিয়েবল name শুরু করতে ব্যবহার করা হয় না
এখন ভ্যারিয়েবল নামের শেষে সংখ্যাটি যোগ করি
আমরা দেখি যে এখানে কোনো error নেই
ভ্যারিয়েবলের মানে সংখ্যা হতে পারে কিন্তু শুরুতে নয়
এখন নামের মাঝে একটি underscore যোগ করুন
আমরা দেখি যে এখানে কোনো error নেই
যার means underscore ভ্যারিয়েবল name অনুমোদিত
কিন্তু ভ্যারিয়েবল name any কোনো punctuation যা একটি syntax error but any error দেয়
এইভাবে আপনি জাভাতে ন্যূমেরিকাল ডেটা সংগ্রহ করেন
আমরা we tutorial শেষে চলে এসেছি
in tutorial আমরা বিভিন্ন ন্যূমেরিকাল ডেটা types সম্পর্কে শিখেছি
এবং ন্যূমেরিকাল ডেটা কিভাবে সংগ্রহ করে
এছাড়াও ভ্যারিয়েবলের নামকরণের জন্য নিয়মাবলী সম্পর্কেও শিখেছি
এই tutorial নির্দেশিত কাজ হিসাবে
অন্যান্য ন্যূমেরিকাল ডেটা types সম্পর্কে পড়ুন এবং
দেখুন কিভাবে তারা int এবং float এর থেকে ভিন্ন
java tutorials নিম্ন link উপলব্ধ
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই link উপলব্ধ video দেখুন
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য